পিসনে একটি মূর্তি লাগানো রয়েসে ঘরের মধ্যে লাইট জ্বালানো রয়েসে।

হলের মইধ্যে পোস্টার লাগানো রয়েসে।

একপাশে গাডোয়াল দেওয়া রয়েসে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের সামনে কয়েকজন পুরুষ কয়েকজন মহিলা দুইটি বাচ্চা দাঁড়িয়ে রয়েসেন।

হাতে একটি লাল ব্যাগ দেখা যাচ্ছে।

ঘরের মধ্যে অনেকগুলা ওষুধ রাখা রয়েসে।

নীচে একটি লাল কালার -এর কাপড় বিছানো রয়েছে।

চে শাটার লাগানো রয়েসে সামনে অনেকটি খালি জায়গা রয়েসে যেখানে কিছু কিছু গাছ দেখা যাচ্ছে।

এখানে একজন লোক মোবাইল রিপেয়ারিং করছেন অনেকগুলা মোবাইল রাখা রয়েসে ।

এখানে একটি গ্লাস দিয়ে বাস্কো বানানো রয়েসে।

এই ছবির মইধ্যে দুইটি দোকান দেখা যাচ্ছে।

হলের ভিতরে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

একটি ছোট্ট রাস্তা দেখা যাচ্ছে।

এখানে একটি লাল দেনাদু রয়েছে কয়েকটি মূর্তি বসা হিসাবে রয়েসে।

এই ছবির মইধ্যে এ দুইটি দোকান দেখা যাচ্ছে একটি দোকান খোলা রয়েছে আর একটি বন্ধ রয়েছে।

দোকানের ভিতরে একটি বাল্ব জালানো রয়েসে।

পাশে দুইটি বালটি দেখা যাচ্ছে একটি কাপড় লটকানো রয়েসে।

পাহাড়ের মইধ্যে অনেক সোট বড় গাসপালা রয়েসে।

একটি বিদ্যুৎ লাইন দেখা যাচ্ছে ঘরের উপরের মদ্যে একটি লাইট লাগানো রয়েসে।

যে পাশে গাডোয়াল দেওয়া রয়েসে সামনে একটি রাস্তা রয়েসে।

খালি জায়গা রয়েসে অনেক কিছু কিছু গাছ দেখা যাচ্ছে।

একটি কালো কালারে র বেলুন লাগানো রয়েসে।

এখানে একজন লোক রয়েছেন টেবিল রয়েছে টেবিলের উপর একটি ল্যাপটপ রয়েছে।

এই সোবির মইধ্যে দেখা যাচ্ছে একটি মেয়ে স্টেজের মইধ্যে নাচানাচি করতেছে।

এই তিনজনের মাথায় গামছা বাধা রয়েছে।

এই ছবির মধ্যে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে রাস্তার পাশে অনেকগুলা বড় ঘর রয়েসে।

এই সবির মইধ্যে একটি বড় ঘর দেখা যাচ্ছে।

ঘরের উপরের মইধ্যে অনেকগুলা ফুল লাগানো রয়েছে।

চেয়ারের মইধ্যে সোনালি কালার রঙ করা রয়েসে।

পাশে আরেকটি চেয়ার দেখা যাচ্ছে।

এই ছবির মইধ্যে একটি বড় বিল্ডিং ঘর দেখা যাচ্ছে।

সামনে একডি পোস্টার লাগানো রয়েছে সেখানে লেখা রয়েসে প্যাসিফিক মেডিকেয়ার ।

ছোট একটি ঘর দেখা যাচ্ছে।

সামনে বড় নীল আসমান দেখা যাচ্ছে সেখানে একটি লোহার বেড়া দেওয়া রয়েসে।

নদীর ওপারে অনেকগুলা ছোট বড় গাসপালা রয়েসে নদী বর্তি জল রয়েসে।

নদীর পাড়ের মধ্যে অনেক গাছের পাতা ফেলা রয়েসে।

এখানে অনেকগুলা পোস্টার লাগানো রয়েসে।

উপরে পোস্টার লাগানো রয়েছে জানালার সামনে একটি বড়ো পর্দা লাগানো রয়েছে।

দুকানের ভিতর একজন মহাজন বসা রয়েসেন।

যে রাস্তা রয়েছে সে রাস্তার মইধ্যে অনেকজন পুরুষ ও মহিলা রয়েসেন ।

সেখানে অনেক চেয়ার ও টেবিল রয়েসে অনেকজন মহিলা বসা রয়েসেন।

অনেকগুলা লাইট জ্বালানো রয়েসে একটি সি_সি ক্যামেরা দেখা যাচ্ছে।

ওয়ালের মইধ্যে অনেকগুলো পোস্টার লাগানো রয়েছে।

এটার সামনের একটি সাইন বোর্ড লাগানো রয়েসে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্চে একটি দোকানের ভিতরে দুইজন লোক রয়েছেন।

একটি রাঙ্গি ডুঙ্গা দেখা যাচ্চে একটি কালো ব্যাগ দেখা যাচ্চে।

ঘরের সামনে অনেকজন পুরুষ ও মহিলা রয়েছেন।

ঘরের জানালার মইধ্যে গ্লাস লাগানো রয়েসে।

কয়েকটি বোর্ড লাগানো রয়েসে অনেকগুলো ক্লিমের ডিব্বা তারিয়ার মধ্যে লাখা রয়েসে ।